অটো -র স্ট্যান্ড অটো -গুলো দাঁড়িয়ে আছে সারি সারি হয়ে।

নদীর জল ঢুকেছে এখানে বন্যা প্রবণ |

আমরা যে চিত্র টি দেখছি দেখে মনে হচ্ছে যে এটি কোনো একটি ইসের ছবি |

রাত্রি যাপন করে তারা দূর থেকে আসে আস্তাই স্থাপন এর জন্য এসমস্ত করে ওঠে |

ভেতরে ঢোকার জন্য যে গেট তৈরী হয়েছে সে গেট -এর দুপাশে দুটি পরীর মতো দুটি চিত্র আকানো হয়েছে |

এই বাড়ি তৈরী করতে কোটি কোটি টাকা খরচ হয়েছে। সেই জন্য বাড়িটি দেখতে খুব সুন্দর লাগছে। এরকম বাড়ি সবার পক্ষে তৈরী করা সম্ভব নয়।

মেশিন সেই মেশিন -এ শিক্ষক টুটু পড়াছিলেন।